খেলাধুলা টা আমাদের কাছে মনোরঞ্জনের এত ভালো একটা জিনিস, যেটা আমাদের school থেকে কিংবা college থেকে কিন্তু আমাদের একটা উম মানে বছরে বছরে একটা ক্রিয়া প্রতিযোগিতা বলো কিংবা

অ্যাঁ এই college fest বল কিংবা অ্যাঁ এইযে annual program গুলো হয়, যেগুলো তাদের নাচ গান বল কিংবা উম অ্যাঁ এইগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় যাতে তারা একটু পড়াশুনা কিংবা শিক্ষার পাশাপাশি তারা এইসব জিনিসগুলো নিয়েও থাকে যাতে তাদের শুধু শিক্ষাটা মানে, বারে বারে শিক্ষাটা থেকে তা~ তাদের মনটা না উঠে যায়, তার জন্য এই শিক্ষার মধ্যে একটু ভালোবেসে শিক্ষা টার সাথে জড়িত থাকতে পারে, তার পাশাপাশি তাদেরকে মনোরঞ্জনের জন্য এই জিনিসগুলোর সাথে আ ম~ মানে পরিচয় করিয়ে দেওয়া হয়. তো এই ক্ষেত্রে আমি বলব শুধু যে অ উম phone use করা, একটা phone কিংবা বাড়িতে একটা TV উম বা এইগুলো ছাড়াও মনোরঞ্জনের অনেক কিছু জিনিস আছে, ধরো radio, আগেকারের যেমন একদম বিলুপ্তপ্রায় হয়ে এসেছে যে radio টা যেমন আগেকার আমাদের ঘরে ঘরে একটা করে radio থাকতো. দেখো আগে মনোরঞ্জনের মাধ্যম যদি তুমি বলো সেটা কিন্তু একটা radio তে ছিল এই অ্যাঁ radio তে মহালয়া শোনা তো এই যে সবাই একসঙ্গে বসে মানে ঠিক অ্যাঁ শরৎ এর শুরুতে শুরুতে, অ্যাঁ ভোর পাঁচটা, ভোর চারটের সময় উঠে, মানে এই জিনিসগুলো তো হারিয়ে যাচ্ছে তো আগের দিনের মানুষের মধ্যে মনোরঞ্জন বা বিনোদনের জায়গাগুলো অন্যরকম ছিল. অ্যাঁ তুমি দেখেছো এখন যাত্রা, কোথাও দেখতেই পাবে না.

বিভিন্ন ধরনের অনুষ্ঠান সংস্কৃতিক, এই জিনিসগুলো তোমার সেরকমভাবে দেখাই যায় না. এদের এদের কিন্তু, তুমি যদি মাধ্যমের কথা বলো, এন~ এদের জায়গা গুলো ছিল অন্যরকম. এরা অনেক বেশি happy ছিল. এদের আমার তো মনে হয় তাদের সময়টাই ছিল golden যুগ, আর তারাই কিন্তু সবথেকে অ্যাঁ ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে নিতে পেরেছে. এখন আর মানুষের মধ্যে সেই জায়গাটা নেই, আর তারা সেটাকে সেই ভাবে নিতেও পারছে না বলে আমার মনে হয়. তোমার কি মতামত? আমার~ আমার এই ব্যাপারে আমি তোমার সাথে একদমই একমত, যে এখন মানুষ কি বলতো একটা, আমি বললাম না একটা মিথ্যে জীবনযাপন করছে, যে হ্যাঁ আমি এটার মধ্যে ভালো আছি, এটার মধ্যে ডুবে থাকি. এই জিনিসটা আমার ভালো লাগছে, চলো এই জিনিসটা নিয়ে আমি থেকে গেলাম. যে ওই জিনিসটা যে আমাদের কতটা ক্ষতি করছে সেটা আমরা একবারও ভেবেও দেখছি না. এই যে সারাদিন তুমি একটা phone কিংবা ইয়েএর মধ্যেই ঢুকে থাকা বল, phone এর মধ্যেই সারাদিন, এই phone টা যে আমাদের উম কতটা ক্ষতি করছে, ওই phone এর যে উম এ এই internet বল কিংবা phone এ যে একভাবে phone এর দিকে তাকিয়ে থাকা, এর ফলে যে আমাদের চোখের কতটা ক্ষতি হচ্ছে কিংবা আমাদের heart এর কতটা ক্ষতি হচ্ছে সেগুলো

বাইরে গিয়ে একটু খেলাধুলা করো কিংবা অন্য কিছুতে~ অন্য কিছুতে নিজের মানে অ্যাঁ সময়টা কাটাও, মনোরঞ্জনের যদি অন্য অন্য রাস্তা গুলো বেছে নাও, তাহলে তুমি দেখবে তোমার এই অসুবিধা গুলোর সাথে তোমার সম্মুখীন হতে হবে না, তাই না?

মানে যাত্রা পাল~, এটাতো চোখের মানে ক্ষতি হতো না কোন তারা কিন্তু মজা নিত, তার মধ্যে কোন ক্ষতি ছিল না. তার মধ্যে কোন bad impact ছিলনা. এখন অ্যাঁ তুমি সমস্ত কিছু টাই দেখছো, ওই ভাবেই নিচ্ছো তাহলে এটা তো একটা ক্ষতি থাকছে, তাই না?

এটার আর একটা ভালো দিক কি বলতো, আমরা সবার সাথে না একটু প~ আগে~ মানে মিশে~ মিলেমিশে থাকতাম, কিন্তু এখন এই phone এসে গিয়ে কিংবা TV এসে গিয়ে সবাইকে ভুলে গিয়ে শুধু মাত্র একা একা বসে একটা phone নিয়ে বসে ঘেরা-হাঁটছি~ phone ঘাঁটছি, কিংবা phone~ TV র সামনে, TV খুলে বসে পরলাম, কিংবা laptop চালু করলে~ laptop এর সামনে বসে পরলাম. এইগুলোতে কি হয় বলতো, না আমরা আর চারটে বাইরের লোকের সঙ্গে মিশতে পারছি, না তাদের অ্যাঁ সাথে মিশে তাদের এর মানে এই যে উম সবার সাথে মিলিয়ে মিশিয়ে থাকা, এই ব্যাপারটা আমরা উপভোগ করতে পারছি না. মানে এই জিনিসগুলো আমার মনে হয় এই জিনিসগুলো পুরোপুরি

অ্যাঁ totally lost, অ্যাঁ actually এটাই criteria, যে দেখো আগে যেভাবে সমস্ত মানুষ যেভাবে অ্যাঁ সেই জায়গাগুলো খুব উপভোগ করেছে, সেই জায়গা গুলোকে নিয়েছে, বর্তমানে কিন্তু সেই জায়গাটা তারা পাচ্ছে না, সেই রসদ যোগানোর মতন জায়গা তৈরিও হচ্ছে না. কারজ এই বয়সে খুব দ্রুত হারে হয় জন্মাবস্থায় তার মধ্যে দৈহিক প্রতি রি কিতৃজা কথা লক্ষ্য করা যায় জন্মের পর ত্রিশ দিন তার দেহ কর্মের কাজ

করণ লক্ষ্য করা যায় না কিন্তু কোনটা দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ প্রি

এ বেশিক্ষণ স্থায়ী হয় না মনোযোগেরও পরিবর্তন খুব দ্রুত হয় জীবনের এই স্তর প্রাক্ষ প্রাক্ষোভিক বিকাশও বিশে বিশেষভাবে লক্ষ্যনীয়

BGS -এর মতে মতবাদ ও সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি তার এই মতবাদ অনুযায়ী প্রায় দুবছর কালের মধ্যে শিশুর প্রক্ষোভ গুলির পৃথক এ পৃথকীকরণ হয় প্রাথমিক আনন্দ ও দুঃখ মনোভাব থেকে দূরে দূরে রাগ ভয় অনুভব ভালোবাসা ইত্যাদি প্রক্ষোভের বিকাশ শিশুর মধ্যে হয়ে থাকে তাঁ প্রাথ~

তার প্রাথমিক প্রক্ষোভমূলক প্রতিক্রিয়াগুলি মায়ের ব্যক্তিত্বকে কেন্দ্র করে বিকাশিত হয়ে থাকে এবং এই স্তরের শেষের দিকে শিশু অন্যান্য ব্যক্তির প্রতিও প্রক্ষোভমূলক

প্রতিক্রিয়া করতে সক্ষম হয় শিশুর যৌন জীবনে প্রাথমিক বিকাশও এই স্তরেই হয়ে থাকে এই স্তরে শিশুর যৌন শক্তি নিজের দেহের

মধ্যে যৌনাত্ব হয় তবে এই যৌন শক্তির বিকাশের স্তরকে ফ্রয়েড বলেছেন অন আত্মনতির স্তর এই পর্যায় যৌন আকাঙ্ক্ষা নিজের দেহের মধ্যে যৌন উত্তেজক কেন্দ্রের মাধ্যমে প্রতিত্ব হয়।

সইদিওদের মতে মায়ের দুধ খাওয়ার সময় বা মল মূত্র ত্যাগ করার সময় তার দেহের বিভিন্ন অংশে যে উত্তেজনা হয় তার মাধ্যমে সেই শিশু এই অবস্থায় যৌন প্রতিতৃপ্তি লাভ করে

শক্ত করে আঁকড়ে ধরার ক্ষমতা বল বল

ছোঁড়া বা কোনো কিছু জিনিস ছোঁড়া দৌড়ানো, লাফানো উঁচু জায়গায় চড়া সাহায্য ছাড়াই সিঁড়িতে ওঠা ইত্যাদি কাজগুলো সহজে করতে পারে দৈহিক বিকাশের ফলে সে এইসব ক্ষমতা সে অর্জন করে তাছাড়া ছোটখাট যন্ত্রপাতিও শিশুরা ব্যবহার করতে শেখে হাত সঞ্চারণ ওপর তার নিয়ন্ত্রণ আসে মানসিক বিকাশে এই স্তর খুব দ্রুত হারে হয়ে থাকে পূর্বস্থরে যে ভাষায় বিকাশ শুরু হয়েছিল তা আরো বাড়ে মানবিক স্মিথ বলেছেন এই স্তরের শেষে শিশুর শব্দ ভান্ডার প্রায় দু হাজারের মতো গিয়ে দাঁড়ায় তারা শব্দের সমন্বয় করতে শেখে পরিপূর্ণ বাক্যের মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ করতে শেখে এই সময় কৌতূহল এবং অনুসন্ধান করার ইচ্ছা প্রবল হয়

সবকিছুর সম্পর্কে সে প্রশ্ন করে সব কিছু নাড়াচাড়া করে দেখতে চায় যে খেলনা নিয়ে সে খেলে তার ক

কল কব্জার সম্পর্কে জানবার ইচ্ছা দেখা যায় এই স্তরে তার ধারণাও জন্মাতে আরো আরম্ভ করে সে প্রত্যেক অভিজ্ঞতার বস্তুকে

ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছো?

আলহামদুলিল্লাহ আমিও ভালো আসি। তারপর কী অবস্থা তোমার, পড়ালেখা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালোই, তোমার কেমন চলে?

আর বলে না পড়ালিখার যে অবস্থা এখন শুনছি তুমার primary school তারপরে, উচ্চমাধ্য~মাধ্যমিক school থেকে তুমার primary তে যে যে আর

হ্যাঁ

হ্যাঁ ওইটা তো আমিও দেখসিলাম যে তোমার হচ্ছে JAC পরীক্ষা আর থাকসে না? তো বলছে তোমার ওই যে,

হ্যাঁ দুইটাই উঠাই দিবে শুনছি, ও আমি ওইটা সম্পর্কে শুনিনি তবে দেখসিলাম যে ওইযে তোমার JAC পরীক্ষাটা নাকি আর থাকসে না, তারপরে আরও একটা system তৈরি করেছে তুমার হচ্ছে class, ten পুর্যন্ত মানে যেই ten এ তিনটা বিভাগ আছে মানবিক, বিজ্ঞান আর ব্যবসায়ী শিক্ষা শাখা এই বিভাগ গুলোও নাকি উঠাই দেবে, ও, ও বুঝলাম মানে হচ্ছে তোমার কোনো মানে বিভাগ থাকবে না তাই, মানে সবাই একটাতেই পড়াশুনা করবে, তাই তো? হ্যাঁ তারপরে তুমার হচ্ছে উচ্চমাধ্যমিক এ গিয়ে ওই সময় তোমার হোসসে যেও যে যেই বিভাগে যাবে সেই বিভাগ নেবে আরকি, মানে বিভাগটা তোমার ওই যে intermediate থেকে শুরু হবে, তাই তো?

পড়ালিখার একটা মান থাকে ওই বয়সেই পড়ালিখা শুরুর বয়স কিন্তু হঠাৎ করে যে যদি college এ উঠে পরে তাদের বিজ্ঞান শাখা কিংবা বাণিজ্য শাখা দিয়াই তারা পারবে না বলে আমি মনে করি আরকি, হ্যাঁ সেইটাও সঠিক কারণ মানে একটা ধারার যেহেতু উপরে তারা চলতেসে সে ধারা পরিবর্তন করে অন্য একটা ধারা এটা তো একটা সমস্যা বাংলায়, হম লিখাপড়ার মূল্য কমে যাবে একটু আরকি,

পড়াশোনা করে কিন্তু এখন সেই SSC level থেকে যদি সেইটা বাদ দিয়ে দেই তালে তো সেটা অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে,

হ্যাঁ। ওখানে তুমার বিশ্ববিদ্যালয় থেকে নাকি honors মানে স জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নাকি honors উঠাই দেওয়ার চিন্তাভাবনা করসে আরকি, এইটার কারণ কী? এইটার কারণ মানে উচ্চশিক্ষায় অনেকে শিক্ষিত তাদের পর্যাপ্ত পরিমাণে চাকরি নেই তাদের আসে কারিগরি শিক্ষায় দক্ষত্ব করার এই একটা পরিকল্পনা চলছে আরকি, কিন্তু বেকারত্ব তো তার থেকেও বেশি তাই না? হ্যাঁ এইজন্যই শুধু তাদের আসে এইযে degree পরীক্ষাটা আসে শুধু degree রাখবে এমনি college এ আর ঐগুলো তোমার বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়,

ওইযে তুমার দেখসিলাম যে শিক্ষামন্ত্রী বলতেসিলো যে সকলের তো honors masters করার কোনো দরকার নাই, honors masters করে কী করবে বলো তারা তাদের কোনো চাকরি তার কোনো মূল্য নেই দেশে, চাকরির বাজারে আগুন ধরাই দিসে এরকম অবস্থা। হ্যাঁ সেটাই তবে তোমার চাকরি না জানলেই, চাকরি বাজার নেই সকলের তো honors masters complete করার কোনো দরকারই না,

হ্যাঁ তারপরে

হ্যাঁ বলসিলে বলো। এইযে Corona গেলো Corona আর ভিতরে যেই মানুষের যে পড়ালিখার অনেক পিছায় গেছে তারপরে যারা বাচ্চা ছিলো তাদের কিন্তু পড়ালিখার অনেক ক্ষতি এইযে একটা মন মানসিকতা যেমন ছিলো তেমন কিন্তু উঠে গেছে,

তারপরে এই যে নতুন নিয়ম আনতে চাসসে তারা,

হ্যাঁ যে Corona এর ভিতরে যে মানে batch গুলো সিলো তারা তো সব auto pass দিয়ে দিলো, সবাই pass পড়লেও pass না পড়লেও pass সবাই auto pass এটাতো পুরো জাতি টাকে নষ্ট করার একটা কাহিনী বলা যাই, শিক্ষা ব্যবস্থা উন্নত করসে করুক এইদিকে আবার সমস্যা চাকরি বাজার নাই, শিক্ষা ব্যবস্থার উন্নত করে কী হবে যেখানে কোনো চাকরি বাকরি নেই তারপরে হচ্ছে তোমার চাকরি বাজারে বললে তোমার, বিভিন্ন রকম কোটা আসে মেধার কোনো মূল্যায়ন নেই তো শিক্ষা ব্যবস্থা তো কোনো কাজেরই না শিক্ষিত বেকাররা এখন চার দোকান দেই আরকি, হ্যাঁ হ্যাঁ ওইযে কিছুদিন আগে যে news টা viral হয়েসে, দেখসো তুমি?

ওইযে তোমার হোসসে কী যেন engineer আহ চায়ের চা ওয়ালা না কী একটা দেখসিলাম আরকি তোমার একটা, বিশ্ববিদ্যালয়ের পাশে ওরা engineering complete হয়ে গেসে এখন ওরা চায়ের দোকান দিসে দুই বন্ধু মিলে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরকম দেখসিলাম যে graduate চা ওয়ালা, হা ওরা তো ও মানে পড়ালিখার পাশাপাশি শুনছিলাম, news টা দেখসি পড়ালিখার পাশাপাশি দুই বন্ধু মিলে একটা দুকান দিসে ওইটা বিকেল time এ, থেকে সন্ধের time পর্যন্ত অবসর সময়ে তারা ওখানে চা বিক্রয় করে। হ্যাঁ ঠিক আসে আমি বলতে চাচ্ছি যে এখন দেশের পরিস্থিতিটাও ওরকমই হয়ে গেসে যে, graduate pass করে এখন চা বিক্রি করে খাওয়ার মতো অবস্থা দেশের হয়ে গেসে আমি মানে এর সেটাই বোঝাতে চাইসি। হ্যাঁ ওরকমই দেখসি। হ্যাঁ কারণ হচ্ছে তোমার ঢাকা শহরে দেখবে যে,

হ্যাঁ এখন এই,

চাকরি নেই যার কারণে সে যেহেতু সংসার চালাইতে হবে তো রিক্সা খাওয়া ছাড়া তো উপায় নাই, এরকম পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার। তারপরে বলো পড়ালিখা তুমার কী দেখি অবস্থা? এখন তো আমি fourth year এ আসি শেষ হলো, আমাদের হচ্ছে তোমার June এ অথবা July তে হয়তো final পরীক্ষা হয়ে যাবে আর তোমার, মানে রোজার ভিতরে হয়তো second in course টা হইতে পারে second in course আর যে ওই test পরীক্ষা একসাথে হবে হয়তো, তোমাদের কী অবস্থা? আমাদের third year এর form fill up শেষ করলাম কিছুদিন পরে হয়তো, পরীক্ষা দিবে বার্ষিক পরীক্ষা তারপরে final year এ উঠবো আরকি,

ওটা কতদিনের ভিতরে হইতে পারে পরীক্ষা?

ও আর সমস্যা তো বাড়লে দেরী হইতেও পারে, তখন সেইটা আলাদা কথা। হ্যাঁ এখন এইযে অনেক gap চলছে Corona এর কারণে আমরা এমনিই পিছনে চলছি না আমাদের হয়তো শেষ হয়ে যাই সব কিছু আরকি। তোমরা তো হচ্ছে আমাদের ছয় মাস আগে সিলে তোমাদের season,

হ্যাঁ Corona এর কারনে তোমাদের এক বছর পিছনে আসি এখন আমরা। এক বছর না ছয় মাস বলা যাই ছয় ছয় মাস তোমরা আগাই সিলা এখন ছয় মাস পিছাই গেসো। ওইতো ওই ছয় মাস এই ছয় মাস এক বছর। হ্যাঁ, এক বৎসর হ্যাঁ এইটা ঠিক না এই ছয় মাস ওই ছয় মাস এক সাথে যোগ করলে তো হবে না, এখন হচ্ছে আমরা তোমাদের ছয় মাস আগে বের হচ্ছি হয়তো বা তুমি যদি এক বছর পরে বের হইতা তাহলে কথা সিলো, আর এরপরে মানে, এখন হচ্ছে তোমার ওইযে certificate বের হতে কত দেরি হয় সেইটা তো জানো মনে হয় marksheet টা ছয় মাসের ভিতরে চলে আসে তারপরে ও certificate আরও তিন চার মাস লাগে এমন

আর তার আগে সো online,

online marksheet ওইটা কতদিনের ভিতর পাওয়া যাই?

ও result এর দিনে marksheet বের হয়ে যাই আর সে certificate বের হইতে ছয় মাস লাগে? হ্যাঁ তারপরে ওইযে online marksheet টার কিন্তু ওইভাবে আরকি গুরুত্ব নাই কারন হচ্ছে সব জায়গায় ওই জন্যই college এর থেক আসার জন্যই কিছুদিন wait করতি হয় আরকি। ও তাহলে college থেকে marksheet কতদিনের ভিতরে বের হয়?

ওই total ওই ছয় মাস এর একটা বিষয় তাই তো?

তারপরে honors করার পরে,

honors করার পরে পরে তারপরে তো এখনো ওইভাবে পরিকল্পনা করা হয়নি,

masters করবো কী করবো না আছি কারণ, করেও বা কী আর না করেও বা কী দেশের যে অবস্থা, তবে মাঝে,

তারপরে এই certificate এর একটা মূল্য আসে আরকি কারণ তোমার হচ্ছে ই লাগবে promotion লাগবে promotion এর জন্য তোমার হচ্ছে ওই certificate টা দরকার হবে, তাছাড়া এই promotion এর জন্যই এখন মানুষ মূলত certificate ব্যবহার করে তাছাড়া certificate এর ওইভাবে আর কোনো মূল অর্থ দেখিনা আরকি, হ্যাঁ সেটাই, আর,